এখানে অনেক গুলো ছাগল ঘাস খাচ্ছে এবং একটা প্রাকৃতিক দৃশ্য। এখানে অনেকগুলো গাছ আছে এবং।

দেখতে পাচ্ছি এখানে একটা মন্দিরের লাগছে একটা ছেলে একটা মেয়ে খুব সুন্দর ভাবে--